তো যাই হোক আমাদের এগুলো পুরো দুটো মিটমাট হয়ে গেলো আপাতত এগুলো ব্যাপারে আমাদের Discussion Complete এবার আসি আমরা শেষ যেটা আমরা camp করবো সেটা হচ্ছে tree plantation মানে আমরা গাছ বসাবো আমি একটা জিনিস খুব সুন্দর plan করেছি তোমাকে আমি বলবো তুমি আমাকে বোলো যে কি ঠিক এই জিনিসটা করলে কি ঠিক হবে না ভুল হবে কিন্তু তার আগে তুমি নিজের opinion টা দাও যে কি করলে কেমন করলে বেশ ভালো হয় দেখ বৃক্ষ রোপন যখন একটা খুব ভালো মানে খুব দারুন একটা প্রকল্প ঠিক আছে তো আমার মতে বলে যে যে সব মানুষ জন মানে ধরে ডাক্তার দেখাতে আসবে মানে যেসব মানুষ জন আমাদের camp এ আসবেন আহ যেসব blood donation এর দিক থেকে হোক বা কোনো ডাক্তারের দেখানোরই হোক তো আমার মতে বলে তাদের হাতে একটা করে গাছ মানে তাদেরকে দিয়ে যদি বসানো হয় মানে আমরা কি করবো প্রচুর গাছ এক সাথে কিনে নেবো বা আমরা ব্যাবস্তা করবো তো যে জন মানুষ আমাদের camp এ আসবেন সবারই হাতে একটা করে গাছ দেওয়া হবে যে তারা যাতে আহ তাদের বাড়িতে হোক বা কোনো খোলা জায়গাতে হোক বা যেখানেই হোক যেন একটা করে গাছ তারা রোপন করেন আর ধর আমাদের তো যেখানে আমরা camp টা করবো সেখানে তো জায়গাতে যদি গাছ বসানো যাই তাহলে তো প্রচুর ধরে জায়গাটা এ হয়ে যাবে অত ওই জায়গার মধ্যে গাছ বসানো হবে না হয়তো দু একটা গাছ বসাতে পারি আমরা যেটা তাদের সাহায্যের আমরা বসাবো মানে sir রা যখন আসবেন তাদেরকে যখন আমরা সম্মোধন করবো তো সম্মোধন করার পরে sir দের হাতের মাধ্যমে কিন্তু কয়েকটা গাছ আমরা ওখানে বসিয়ে নেবো ঠিক আছে কিন্তু বাকি যখন camp টা opening মানে open করার পর যখন যারা আসবেন তো আমার মোতে বলে তাদের হাতে একটা করে গাছ তাদেরকে দেওয়াটা উচিৎ মানে দেব তাদেরকে এটা বোঝাবো যে গাছের সমন্ধে বৃক্ষ রোপন করলে কি হয় না হয় কেন করা উচিৎ তা সমন্ধে কিন্তু আমাদেরকে কিন্তু বোঝাতে হবে তবে কিন্তু তাদের তাদের হাতে একটা করে গাছ দিয়ে তাদেরকে কিন্তু এটা বলতে হবে বা বোঝাতে হবে যে প্রত্যেকটা জায়গাতে বা প্রত্যেকটা মানুষই যদি প্রতি দিন মানে একটা করে গাছ যদি আহ রোপন করেন তাহলে আমাদের জীবনে কতটা উপকৃত মানে উপকার করছেন মানে করছি আমরা নিজেদের উপর এটা কিন্তু ব্যাপারটা দেখতে হবে আমাদেরকে হ্যাঁ তুমি যেইটা বুদ্ধিটা দিলে সত্যি বলছি আমার খুব ভালো লাগলো সত্যিই মানে মন চুইয়ে যাবার মতোন একটা কথা বলেছো এবার আমি আর একটা জিনিস ভেবে রেখেছি ধরো আমাদের তো college এর সব ছেলেমেয়ে গুলো তো বুজতেই পারছো সেদিনকে মানে নবীন বরন মানে তাদের মানে সেদিনকে স্বাধীনতার দিন এরা এই দিক ওই দিক এই দিক ওই দিক সেই দিক করে ছুটে বেড়াল তো আমি একটা খুব সুন্দর আরকি Plan করেছি আমি ভাবছিলাম যে আমি college যেদিনকে যাবো আমাদের সব Deparment এর ছেলে মেয়েরা থাকবেন আমাদের HOD তে Deparment এর সে থাকবে তারপর আমাদের উম Professor অন্য অন্য department এর আমাদের Principal আমাদের president যারা থাকবেন director রা তো তাদের সঙ্গে একটা discuss করে করবো যেটা হচ্ছে যে আমরা একটা target করবো যে হাজার থেকে বারোসোটা মতো গাছ নেবো মানে এটা শুধু আমাদের college এর ছেলে মেয়েদের জন্য বলছি তো হাজার থেকে বারোসো মানে গাছ গুলো নিয়ে কি করবো আমরা রাস্তা মানে যে রোকম really বেরোয় সে রকম really টা আমরা ঠিক ওই ভোরবেলা দিক মানে সেরকম ভোরবেলা না একটু ঠিক সকাল সকাল দিক করে সমস্ত ছেলেমেয়েরা college এ নিয়ে বেরোবো প্রায় ধরে রাখো দেড়শো থেকে দুশোটা ছেলেমেয়ে দেরকে জোগাড় করতেই হবে আমাদের college যে পঁচিশসো চাবিসসো ছেলে মেয়ে আছে তাদের মধ্যে থেকে আমাদেরকে দুশো থেকে তিনশোটা ছেলে মেয়েদেরকে জোগাড় করতেই হবে সেই দুশোটা চে উহ দুশো তিনশত ছেলে মেয়েদেরকে per student at least পাঁচটা করে গাছ যে খানে হোক পুরো ঘুরে ঘুরে ঘুরে ঘুরে বসতেই হবে তো আমাদের সেরকম যদি করি তাহলে আমরা ধরা হাজার টা গাছ বসাতে পারবো maximum target আমরা করবো হাজার টা তাহলে তুমি ভাব হাজার টা গাছ যদি বসানো হয় হাজার টা গাছ যখন সেইটা মানে ঠিক সময় মতোন বড় হবে তখন কতটা না আমাদের এই জায়গাটাতে কতটা না pollution free হবে আস্তে আস্তে আস্তে আস্তে সেটার মান সেই যে আমি হাজারী গাছ বসবে না হাজারী গাছ যে জন্ম নেবে সেটা না কিছু কিছু গাছ মারা যাবে তার মধ্যে তো হাজারটার মধ্যে হয় দুশোটাই আমি ধরছি যে হ্যাঁ হবে দুশোটা গাছ বা বসানো মানে আর তাদের বড়ো হওয়া মানে কতটা ভালো একটা এ বলতো ঠিকই বলেছিস তুই কিন্তু মানে তোর যুক্তি টাও কিন্তু খারাপ নয় কিন্তু ব্যাপারটা কি বলতো যদি ধর আমরা যেখানে সেখানে গাছ গুলো যদি বসাতে দিই না তো কি বলতো গাছ গুলোর যত্ন পাবে না ঠিক আছে এবার যত্ন না পেলে জল না পেলে ঠিক মতো যদি পরিচর্যা না পাই না তো গাছ গুলো সত্যি কথা বলতে কি বলত মরে যাবে তা সেই ব্যাপারটা কিন্তু আমাদেরকে দেখতে হবে মানে যেখানে সেখানে বসিয়ে দিলে হবে না মানে একটা ভালো জায়গা দেখে কিন্তু বসাতে হবে না আমি যেখানে সেখানে বলতে আমি সেরকম ঠিক ভাবে বলতে পারি নি কথাটা ব্যাপারটা হচ্ছে ধরো Station এর ধরে আমরা গেলাম Station এর ধরে তো লোকজন জাজতে যাচ্ছে তারা নিশ্চয় আসা করি আমরা লিখেও দেব এখানে একটা করে আমরা poster বানিয়ে লাগিয়ে দেব যে যারা এখানে থাকবেন দয়া করে আধা বোতলও হোক বা এক মগের মতোন হোক কিছুটা একটু জল ঢেলে দেবেন তো আসা করি station এর লোক পশে মানেই অনেক লোক দাঁড়িয়ে থাকবে অত লোকতনের মধ্যে এক জনের চোখে পরবে তাদের মধ্যে কোনো এক জন জল দিয়ে দেবে তারপর আমরা যে সমস্ত park এ park এ করবো Park এ তো বাচ্চারা খেলতে যাই আমার যেইটুকু জানা আছে যে বড় মানুষদের থেকে কিন্তু বাচ্চা দেড় মন খুব খোলা মেলা হয় তারা আসা করি বেশি এ করবে তাদের জন্য করবো আমরা নিজের college campus এ করবো আমরা college campus এ করলে আসা করি আমরা আমাদের department এর হোক বা junior হোক বা senior হোক প্রত্যেকটা department একজন করে ছেলেদায়িত্ব নিলে আসা করি কোনো গাছের মানে অসুবিধা হবে না তাই না বলো

আর খুব তাড়াতাড়ি বোরো হয়ে যাবে হ্যাঁ এবার ধরো এখন তো pollution এই সবও হচ্ছে এই যে আমাদের গাছ পালা কেটে যাচ্ছে বলেই তো হচ্ছে তো আমি সেই জন্য বেশি করে ভাবলাম যে একটা target আমরা করবো যে এতগুলো ছেলেমেয়েরা এত এত গুলো গাছ পলে বোসবোই বাসবো হম ঠিকই বলেছিস তুই target না থাকলে মানে হবে না তো তাহলে আমাদের সাথে শোন্ sir দেরকে একবার কথা বলে নেবো তাহলে ওই তুই যেটা বললি ওরকম হাজারের বা বারোসোর কাছা কাছি তোর গাছের target রাখবো হ্যাঁ একটা তো গাছ বসানোর এটা করতেই হবে আমাদেরকে যেমন করেই হোক না কেন মানে আমাদের এই যে তিনটে camp বসবে এই তিনটে camp আমাদেরকে successfully একদম complete করতেই হবে এটা আমাদেরকে একদম করে fixed target করতেই হবে যাতে আমাদের department এর ছেলেমেয়েদেরও নাম না খারাপ না হোক

একদমই তুই ঠিক বলেছিস এ এটা করলে কি হবে বলতো sir দের বরো হবে না আমাদেরকে দায়িত্ব দিয়ে তারা কোনো ভুল করেনি মানে আমাদেরকে কিন্তু best দিতে হবে ঠিক আছে সমস্ত দেখে manage করে সমস্ত ব্যাপারটা মানে আমাদেরকে কিন্তু best দিতে হবে ঠিক আছে সমস্ত দেখে manage করে সমস্ত ব্যাপারটা হ্যাঁ সেটা আমরা করবো তার পর তো ধরো খাওয়া দাওয়া ব্যাপারটা আছেই নাচ গানের ব্যাপারটা আছে তারপর যে আমাদের যারা senior রা আছেন ওনারা তো বলেছিলো শুনে ছিলাম নাকি একটা খুব সুন্দর একটা নাটক তৌরি করেছে

তারপর তো নতুন নবীন বরনের জন্য যারা ছেলেমেয়েরা নতুন আসবে তাদের জন্য তো কত দায়িত্ব নিতে হবে হম ঠিকই বটে তাদেরকে বরন করা ব্যাপারটা থাকছে ঠিক আছে সবাই তো মাইল আছি সবাইকে কিছু না কিছু দায়িত্ব দিয়ে দেব ভাগ করে দেব তাহলে আমাদের সুবিধা হবে কারণ আমাদেরকেও তো camp এর দিকটা দেখতে হবে তাই না তো সমস্ত কিছুটা আমরা একা হাতে পারবো না তো আমাদের যেটা group আছে তো সবাইকে মাইল মিশে একদিন একটা আলোচনার মধ্যে বসে না সেটা ভাগ করে দিতে হবে হ্যাঁ সেটা তো ভাগ করে দিতেই হবে তারপর ব্যাপারটা হচ্ছে যে যেটা নবীন বরণের জন্য যে ছেলেমেয়েদেরকে তো কিছু একটা দিতে হয় gift হিসাবে তো gift গুলো কিন্তু আমাদেরকে sir দেরকে বলতে হবে যে আগে থেকে যাতে একটু কথা বলে নিই কারণ হচ্ছে যে আমরা যদি হটাৎ করে যাই ওই অত ছেলেমেয়েদের জিনিস পত্র কিন্তু আমরা একবারের মতো পাবো না ঠিকই বলেছিস আচ্ছা একটা কথা জিগেশ করার ছিল তোকে এই যে আমরা camp তা করবো

ভেবেছি বলতে আমাদের তো ধরো college এর যে আমাদের Social Media তে আমাদের college এর page গুলো আছে সমস্ত page গুলোতে আমরা সেটা upload করে দেব যে আমরা এরকম একটা camp বসাছি তারওপর তোমার ধরো আমাদের তো ছেলেমেয়েদের অভাব নেই আর ছেলেমেয়েদের তো যেরুম ছড়াতে কোনো দেরি করে না তো এইটা তো একটা খুব ভালো একটা কাজ করছি তো আমরা আসা করি তারা এই জিনিসটাকেও ছড়াতে দেরি করবে না তো আহ মানে i think কোনো প্রব্লেমটা মনে হয় না যে কারোর কানে যাবে আর হ্যাঁ তুমি যেটা বলছো লোক যেটা কানে যাওয়ার কথাটা সেটা আমরা media through এ আমরা আমরা জানিয়ে দেব চিন্তা করো না

তাহলে কাল তো college যাচ্ছি তো কাল থেকে বাকি কথাটা সেরে নেবো তোর সাথে বসে সামনা সামনি হ্যাঁ হ্যাঁ আমিও ওটাই ভাবছিলাম যে চলো কালকে যখন college যাওয়া হচ্ছে কালকে college এ যাওয়া হোক তারপর আমাদের department এর সমস্ত ছেলেমেয়েদেরকেউ কথা বলে নেবো বা শুধু আমাদের Department বলে নয় first year second year third year fourth year সব ছেলেমেয়েদেরকে fourth year তো থাকবেই কেননা fourth year এর এটা last year থাকবে তাদেরকে farewell দিতে হবে আর আমাদের department এর sir mum রা আমাদের professor রা আরো অনন্য department এর hod principal যারা আছেন তাদের সবার সঙ্গে একটা meeting arrange করতে হবে ঠিক আছে বেশ তাহলে তাই করবো এটা তোর সাথে কথা হয়ে থাকলো বাকিটা sir কে phone করে আজকে জানিয়ে দে বাকি কথাটা তাহলে কালকে গিয়ে college এ করে নেবো হ্যাঁ আমিও জানিয়ে দেব তুমি একটা বার sir কে phone নিয়ে sir তোমাকে খুঁজছিলো কিন্তু পাইনি ঠিক আছে তাহলে তোকে phone করতে হবে না তাহলে আমি করে নিচ্ছি বেশ ঠিক আছে তুমি করে নিয়ো আর জানিয়ে দিয়ো যে আমার সঙ্গে কথা হয়েছিল এরকম এরকম আমরা কথা হয়েছে ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ